এখানে অনেক বিদ্যুৎ খরচ হয় আমাদের প্রত্যেকের উচিত বিদ্যুৎকে সাশ্রয় করা।

সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারি।

তখন এই জিম -এ গিয়ে আমরা কিছুটা সময় আমাদের শরীরের যত্ন নিতে পারি।

যেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ইলেকট্রিক যানবাহন গুলো ক্রয় করতে পারি। ইলেকট্রিক যানবাহন আমাদের চলাফেরার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এখানে আমরা একটা মেলার ছবি দেখতে পাচ্ছি।

এখানে আমরা একটা ভারতীয় ষ্টেট ব্যাংক -এর ছবি দেখতে পাচ্ছি।

এই ছবিতে একটি জলাশয় দেখা যাচ্ছে।

একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। যখন আমরা আমাদের ব্যাস্ততার কারণে শরীরের --

এখানে আমরা একটা ব্যাংক এর ছবি দেখতে পাচ্ছি। যেখানে অনেক লোক লাইন দিয়ে দাড়িয়ে আছে পরিষেবার জন্য। ব্যাংক এর পরিষেবা আমাদের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।